এখানে আমরা একটি পেট্রোল পাম্প দেখতে পাচ্ছি। এই পেট্রোল পাম্প এর মধ্যে রয়েছে--

তাছাড়া এখানে রয়েছে কিছু ইলেকট্রিক পোল এবং তার।

খেলাধুলা করতে দেখতে পাচ্ছি এবং তাদের সাথে রয়েছে তাদের প্যারেন্টস রা এবং এই পার্ক এর --

উনিশ সো উনপঞ্চাস সালে এই দোকানে--

এবং এখানে আমরা রাস্তার মধ্যে কিছু ইলেকট্রিক পোল এবং ইলেকট্রিক তার দেখতে পাচ্ছি।

এবং এই গুহা ভিতরে আমরা একজন ব্যক্তিকে প্রবেশ করতে দেখতে পাচ্ছি।

বুলেরও কার দেখতে পাচ্ছি যেটিতে--

তাছাড়া এই রাস্তার মধ্যে আমরা কিছু যানবাহন এবং লোকজনের--

জিম করার মেশিন দেখতে পাচ্ছি। তাছাড়া এই জিম সেন্টার এ আমরা একটি বড় মত--

এটি হল একটি পার্ক । এই পার্ক -এর মধ্যে আমরা কিছু মূর্তি দেখতে পাচ্ছি।

এবং কিছু বসার জায়গাও আমরা এখানে দেখতে পাচ্ছি।

এটি হলো একটি ক্যারাটা ক্লাস যে টির নাম হল কুই কুসুম ক্যারাটে মালদা।

তাছাড়া ও এখানে আমরা কিছু ইলেকট্রিক পোল এবং তারও দেখতে পাচ্ছি।